আমরা একটি লাল রঙ্গের বাড়ি দেখতে পাচ্ছি।

রাস্তার পাশে কয়েকটি দোকান দেখতে পাচ্ছি।

রাস্তার উপর একটি বাইক রয়েছে.

গির্জাটিতে একটি লাল রঙের চেয়ার রয়েছে.

আমরা নদীর পাশে একটি টাওয়ার দেখতে পাচ্ছি .

সামনে একটি দোকান ও একটি আকাশী কালারের স্কুটি দেখা যাচ্ছে ।

আমরা একটি মাঠ দেখতে পাচ্ছি।

এখানে দুইটি লাল রঙের সোফা রয়েছে.

এখানে আবার একটি সেলুন দেখতে পাচ্ছি।

সেলুনের সামনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে.

এখানে আমরা একজন মানুষের হাত দেখতে পাচ্ছি.

ঘরের ঢোকার জন্য একটি দরজা দেখতে পাচ্ছি।

প্রতি সারিতে চারটি চেয়ার রয়েছে.

দেওয়ালে একটি স্পিকার দেখা যাচ্ছে।

অফিসের অনেক লাইট ও ফ্যান দেখতে পাচ্ছি।

আমরা একটি শপিংমল দেখতে পাচ্ছি।

পার্কের পাশে অনেক গাছপালা রয়েছে.

আমরা এখানে একটি স্ট্যান্ড দেখতে পাচ্ছি.

মাঠে অনেক মানুষকে দেখতে পাচ্ছি .